এই দাওয়ার মধ্যে একটা বোর্ড লাগানি আছে বোর্ডের মধ্যে লাইট জ্বলছে।

একটা গাড়ি আস দুইটা গাড়ি আসে একটা ডাস্টবিন আসে দুই তিনজন মানুষ ওখানে কী করছে একটা টেবিল আসে অনেকগুলা চেয়ার আসে।

এখানের মধ্যে আমি দেখতে পারসি একটা বড়ো দুকান আছে দুকানের মইধ্যে বার রাখা আছে চার পাঁচটা চেয়ার রাখা আসে একটা বাইক রাখা আছে একটা মিস জেনেরটার রাখা আছে।

আমি এখানে একটা দুকান দেখতে পাই আর যেই দুকানেও বিবো লেখা।

হ্যাঁ ডান সাইডে আর একটা জিনিস দেখতে পারিয়া যেটা হইল এটাও গ্রসারি স্টোরের মতো।

আমি এখানে দেখতে পারসি একটা ক্যামেরাম্যান দাঁড়ানো আসে একটা ক্যামেরাম্যানের হাতের মধ্যে একটা পেপার রাখা আসে একটা স্ট্যান্ড আসে।

এর মধ্যে আমি দেখতে পারসি লাল কালারের একটা জামা লাগানো আসে মেয়েদের দুটো হাত--

সার্ভিসিং করসে চাকা ওয়কা খুলে নিসে এটাস--

অনেকগুলো মিস্ত্রী আসে তারা ওখানে কাজ খুঁজতেসে।

বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে উম আঃ।

উম নুটি আসে পাথর আসে।

দেখতে পাচ্ছি আমি অনেক সুন্দর মসজিদটা।

যে সেলুনের মইধ্যে নাপিত বেটায় মানে চুল কাটিতরা আর ওইখানে চুল কাটাইতরা।

সেলুনটা অনেক সুন্দর পিসনের দিকে অনেক পারফিউম টারফিউম ইত্যাদি অনেককিছু দান সেলুনের মদ্যে আসে দুইটা চেয়ার আসে।

ক্লিয়ার অফিস ওটা বহুত সুন্দর অফিসটা।

এখানের মধ্যে দেখতে পারছি দুটো আগুন আসে বাইচ্চার হাতে।

অনেকগুলো মানু আসে মানুর হাতে দুই চারটা চার জনের হাতে আসে --

রাখা আসে ডান্ডি রাখা আসে তার উপরে স্ক্রিন রাখা আসে একটা মত লাগছে অনেকগুলা মাদুর রাখা আসে ঘরের মধ্যে।

না দুইটা সোফা দেখতে পাই আ--

এবং একটা ব্যানার দেখতে পাইয়াসি ব্যানারের মদ্যে ল্যাখা আসে নিউ দেনজেল ফার্নিচার হ্যাঁ ফার্নিচারের একটা দুকান বুঝা জার ।

মইধ্যে আমি দে বিভিন্ন ধরনের কাফড় রাখা আসে দেখতে পারসি।

আর দু বাচ্চা ওখানে খেনার ভিতরে আসে দুজন মানুষ দুই সাইডে আসে অনেক ধরনের মানুষ আসে।

আ উহু বিভিন্ন ধরনের খেলাধূলা করসে।